গাসের নিচে কাপড় দিয়ে ঘেরা একটি ছোট ঝুপড়ি দেখা যাচ্ছে।

একটি মানুষের হাত দেখা যাচ্ছে মানুষটি পেয়ারাটা হাতের মধ্যে ধরে রয়েছে।

গাড়িটি চারটা দরজাই খুলা আছে।

এই গাড়িটি অনেক ধরনের ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে যেন বিয়ের জন্য বরযাত্রী যাচ্ছে।

অপজিট সাইডে একটি রাস্তাও আছে।

এখানে মানুষগুলি কেউ জলে ও কেউ উপরে দাঁড়িয়ে আছে মানুষগুলি --

অনেক দূরে অনেকগুলি গাসপালাও দেখা যাচ্ছে।

বেডরুমের ভিতর দুইটি বিছানা দেখা যাচ্ছে।

এ দোকানটি পুরোটাই কালো কালার রঙ করা ও--

শিশা লাগানো আছে কাঁইজের ।

এই দোকানটির ভিতর অনেকগুলি চশমা সুন্দরভাবে সাজানো আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বড় দোকান।

এই ছবিটিতে একটি বিশাল বড় জঙ্গল দেখা যাচ্ছে।

চারদিকে অনেক ছোট বড়ো গাছপালা দিয়ে পরিপূর্ণ।

এই দোকানটির কালার পার্পেল কালার রঙ করা।

পেট্রোল পাম্পে ছাদের মধ্যে ইন্ডিয়ান ওয়েল নাম লেখা আছে।

চারদিকে অনেক গাছপালা দিয়ে পরিপূর্ণ দেখা যাচ্ছে।

দোকানটির বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছে সাদা কালার ড্রেস পরে।

মসজিদটি হল সাদা কালার রং করানো আছে।

তিন তলার উপরটি টিন দিয়ে ছাউনি করা রয়েছে টিনগুলির লাল কালার রং।

দোকানটির ভিতরে একটি ঘড়িও রাখা আছে ও একটি ফ্যান ঝুলানো আছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি স্কুল ।

এই ইস্কুলটি হলুদ ও নীল কালার রং করানো আছে।

এই হোটেলটির লাইটিং ও ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে।

এই ছবিটিতে একটি দূরে পাহাড় দেখা যাচ্ছে।

এখানে টাইলস দিয়ে কিছু বানানো হয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে।

ধাবাটি খুব লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো আছে।

এখানে ঠাকুরটি রাখা হয়েছে সেখানে উপরে--

ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।